এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্চে যে একটি বিল্ডিং ঘরের কাজ চলিতেসে।

পাশে আরো অনেকগুলু মানুষ দেখতে পাওয়া যাচ্চে।

অনেকগুলো সাতাও দেখতে পাওয়া যাচ্ছে।

এই গরের মইদ্যে অনেকগুলো জিনিস তৈরি করে রাখা রয়েছে।

অনেক দূর দূরান্তে আরও অনেকগুলো পাহাড় পর্বত দেখতে পাওয়া যাচ্ছে।

অনেক দূর দূরান্তে অনেকগুলো গাসপালাও দেখতে পাওয়া যাচ্চে।

সেই জলাশয়ের পাশে একটি গরও দেখতে পাওয়া যাচ্ছে।

এই লোকের পাসে একটি ছুডো শিশুও দ্যাকতে পাওয়া যাচ্চে।

এই গরের মইদ্যে অনেকগুলো বাতি দ্যাখতে পাওয়া যাচ্চে।

অনেকগুলো বড়ো বড়ো বিল্ডিংও দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে একজন মহিলা বসে রয়েসে সেই মহিলার হাতে কি যেন রাখা রয়েসে।

সেই জায়গার মইদ্যে অনেকগুলো মূর্তির ছবিও লাগানো রয়েসে।